এখানে একটা মার্কেট আছে মার্কেটের এখানে একটি ফায়ার পাইপ লাইন আছে। একটি মোটর সাইকেল আছে । একটি মুদিখানার দোকান আছে এবং কিছুটা বোর্ড লাগানো আছে।

উম এই ষ্টোর এবং দু তিনটে বাইক দাড় করানো আছে এবং একটিই মহিলা বাইক নিয়ে বাইক -এর উপর দিয়ে বসে আছে একটা ছেলে ঢুকছে|